উঁহু এখানে একটি পুরান মডেলের একটি মিডিয়াম মডেলের তিন তিন ধরনের চার ধরনের চার ধরনের গাড়ি আছে।

এখানে একটা মেয়ের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে।

উম কাঁচ উম্ কাঠের টেবিল উম উম টুল আছে।

এর মধ্যে সাইকেল দুটি সাইকেল আছে দুটি বাইক আছে।

এটা একটা রেলওয়ে স্টেশন পানিসাগর।

দুটার মধ্যে দম পোলাও আছে।

ডাম্বাল আছে সবকিছু আছে একটা রুমের মধ্যে লাইটও দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে সবুজ গাস গা গাস আছে।

কম্পিউটার আছে সি_পি_ইউ আছে কতগু টুলো দেখা যাস্যে জেরোক্সের পিন প্রিন্টার মেশিনও দেখা যাচ্ছে।

অ্যালুমিনিয়ামের শীট দিয়া আর দুইট টেবিল আছে।

এটি একটি বড় ঘর দেখা যাচ্ছে টিনের।